সাইড -এ একটি লাল হলুদ কালারের রং দেখা--

ডেকোরেটেড দেখা যাচ্ছে প্যান্ডেল--

সাইড -এ একটি টিনের চালের বাড়ি দেখতে পাচ্ছি।